টি.ভি. দেখা যাচ্ছেলাল রংএর কিছু মানুষ হেঁটেভিতরের দিকে যাচ্ছে ।

একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিংটি সুননা আই কেয়ার ।

কিছু লোক দেখতে পাচ্ছি। একটি লোক হাতে ব্যাগ নিয়ে হেটে আসছে ।

দুটি বোট দেখতে পাচ্ছি ।

মাঠের মধ্যে কতগুলি ইট সাজানো রয়েছে ।

ও দুটি চেয়ার-র-র দেখা যাচ্ছে ।

ছবিটিতে বেতের কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি ।

ছবিটিতে রাস্তাটা দেখে মনে হচ্ছে--

রাস্তাটি পুরো নির্জন কোনো লোকজন নেই ।

একটি বোট দেখতে পাচ্ছি - এ - এ ।

অনেকগুলি জানালা দেখতে পাচ্ছি ।